এখানে আমাদের বেঙ্গলি ইংলিশ আমাদের যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট -এর ক্লাস করানো হয়।

অনেক এখানে যাবতীয় সব রকম জিনিস পাওয়া যায়।